উমম মহিলারাও জিম করছে উমম এই ঘরটার উম এখানে একটা বড়ো বল রাখা আছে জিম করবার--

এটা হচ্ছে একটা আ-জিম ঘরজিং রুম এই রুম টাতে একটা মেয়ে লোক জিং করছে মেয়েলোকের পিরনে একটা লাল পায়জামা আর--

আর ওইসবগুলো দেখা যাচ্ছে আর এর পিছ-এ এর পিছনে আছে এর পিছ--